নৌকোটির উপরে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে।

একটি তুলসী মন্দির দেখা যাচ্ছে।

এখানে একটি সাইনবোর্ড -এ লেখা রয়েছে কোকাকলা ।

চূড়াটা শোলা দিয়ে কারুকার্য করা হয়েছে।

পাশে কিছু গাছপালা রয়েছে সামন দিগে ছোট্ট গ্রীল দেওয়া হয়েছে।

সামোনে একটি প্রনামী বাক্স রয়েছে।

টেবিল চয়ার এসব আছে।

এটা যতদূর সম্ভব একটি ব্যায়াম বিদ্যালয় হবে।

ছাদটির সামোনদিকে একটি ঘর দেখা যাচ্ছে।